এই গরের সামনে একটি সাদা এ্যালটো গাড়ি রয়েসে ।

সামনে একটি সাইনবোর্ড রয়েসে এবং কিসু গাসপালাও দেখা যাচ্চে ।

আমি এহানে একটি গরের বিতরের দৃশ্য দেখতে পাচ্চি।

তাদের মইধ্যে একজন ব্যক্তির গায়ে একটি কালো টি-শার্ট দেখা যাচ্ছে।

তাদের মইদ্যে কিসু মালা হইচ্চে হলুদ রংগের এবং কিসু মালা হইচ্চে গোলাপী রংগের।

এখানে একটি খুলা ময়দান দেখতে পাচ্ছি।

একজন ব্যক্তির গায়ে লাল রঙ্গের একটি টি-শার্ট রয়েসে এবং সেই পাহাড়ের মইদ্যে সোট্ট একটি জিনিসও দেখা যাচ্চে।